এটা একটা বাইক শোরুম যে শোরুমের মধ্যে রয়েছে পাঁচ টি গাড়ি চারটি গাড়ি দাড় করানো আছে আর একটি স্কুটি দাড় করানো আছে এবং একটি বাইক সার্ভিসিং এর জন্য ওপরে রাখা হইছ--

একটা সাইকেল দেখা যায় এটা সাদা কালার -এর গাড়ি দেখা যায়. সামনে রয়েছে একটা বড় গাছ এবং একটা ল্যাম্প পোস্ট ।

একজন ভিতরে রয়েছে এবং দুইপাশে দুটো গাছ রয়েছে দুটো মোবাইল এর ছবি দেখা যায়।

যিনি বিল্ডিং এর দিকে হাত দেখাচ্ছেন এবং সামনে ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে ঘেরানো রয়েছে এবং সামনে রয়েছে কিছু গাছপালা।